টেবুল এবং চেয়ারের রঙ হচ্ছে কালো এবং লাল রঙ্গের।

এখানে অনেকগুলো গাড়ি দেখতে পারচি।

এখানে একটি ইট দিয়ে তৈরি ঘর দেখতে পাচ্ছি।

কলাগাসগুলির পাতা হল সবুজ রঙ্গের।

রাস্তার ওপর এবং কিনারে তাকা কয়েকজন লোকও দেখতে পাচ্ছি।

তাছাড়া রাস্তার পাশে থাকা সাদা এবং কালো রঙ্গের বাদও দ্যাখতে পাচ্ছি।

এখানে অনেকগুলো সবুজ রঙ্গের গাসপালার অর্ধাংশ দেখতে পারছি।

লাল এবং হলুদ বেলুনের গুচ্ছগুলো কলমে বাদা ।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার ওপরে চারটে ফেলার গাড়িও দেখতে পাচ্ছি।

তাছারা একটি টেবিলের ওপর থাকা পানীয় জলের বোতর দেখতে পাচ্ছি।

এছাড়াও এখানে একটি লাল রঙ্গের চেয়ারও দেখতে পাচ্চি।

এখানে অনেক টিন দেখতে পাচ্ছি।

এবং টিনের পিসনে থাকা সাদা দেওয়াল ও দেখতে পাচ্ছি।

এহানে দূরে একটি ব-বোন দেখতে পাচ্ছি এবং এর চারোপাশে অনেক ধরনের সবুজ রঙ্গের গাসপালা দেখতে পাচ্ছি।

ওদের পিসনে একটি হালকা বেজ রঙ্গের দেওয়ালও দেখতে পাচ্ছি।

এখানে সোট একটি জলাশয় দেখতে পাচ্ছি জলাশয়ের দুদিকে তাগা পাহাড়ও দেখতে পারছি।

এখানে দুটি ববন দেখতে পাচ্ছি।

টিন দিয়ে তৈরি একটি সাদ দেখতে পাচ্ছি।